সামনে কি সুন্দর মাটি তা রয়েছে। আকাশ টা সাদা হয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে ক্যাফে টা নানান রং দিয়ে।

সুয্যের আলোটা পড়ছে ছায়া লাগছে গাছ গুলোর পিছন দিকে সুন্দর আকাশ সাদা মেঘ জমে আছে গাছ গুলো খুব সুন্দর।

ইট ইট কালার এর জামা পড়ানো আছে। জামা গুলো খুব সুন্দর ছাপা। আর ওয়েস্ট কোট টা নীল রঙের খুব সুন্দর বোতাম টোতাম দিয়ে সাজানো আছে।

এখানে আমরা খুব সুন্দর একটা নদী দেখতে পারছি। যার উপরে একটা সুন্দর নৌকো রয়েছে। পশে কি সুন্দর ঘাস রয়েছে। ঘাস টা ছোট ছোট সবুজ রঙের। আর জলের মধ্যে ছোট ছোট ঢেউ আছে।

এখানে আমরা একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে--

তার উল্টো দিকে একটা বাড়ি রয়েছে সাদা রঙের। উপরে আকাশ যার নানান রং রয়েছে ।

প্লেন -টার সামনের দিকে চাকা গুলো দাঁড় করানো পিছনের দিকে চাকা গুলো দাঁড় করানো আছে। প্লেন টার নাম ইন্ডিগো ।

হলুদ রঙের মাটি মাটি রাস্তাটা তার উপর দিয়ে কিছু লোক হেটে চলেছে। তার পশে ছোট ছোট ঘাস এর মতো রয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে ছবিটা।

রাস্তাটার পাশেও ছোট ছোট ঘাস আছে। ওপরে খোলা আকাশ।

এখানে আমরা একটা খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি যেখান দিয়ে দুটো গাড়ি চলে যাচ্ছে। একটা সাদা রঙের একটা কমলা রঙের। রাস্তাটার পাশে --

উপরে নীল আকাশ-শ কিছু সাদা সাদা মেঘ বয়ে--

এখানে আমরা একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে সূর্য অস্ত যাচ্ছে।

যেখানে লোকেরা আসে ময়ুর গুলোকে দেখতে এবং আনন্দ উপভোগ করতে খুব সুন্দর ছবি।

মনে হচ্ছে এটা একটা নদী।

যেরকম দোলনা রয়েছে স্লিপ রয়েছে সামনে একটা কালো রঙের শিম্পাঞ্জ দাঁড়িয়ে আছে পাশে ছোট ছোট গাছ দিয়ে সুন্দর ভাবে সাজানো রয়েছে একটা কমলা রঙের--

অন্য একজনকে জিম শেখাচ্ছে আর সুন্দর জিম টা লাইট দিয়ে সাজানো আছে।

এখানে একটা খুব সুন্দর আমরা দেখতে পারছি বুদ্ধদেবের মন্দির। উনি খুব সুন্দর সিংহাসনে বসে আছেন।